দোকানের ভিতরে কয়েকটি কাটুন দেখতে পাচ্ছি।

নীচে কয়েকটি লাখরিয়া লাগানো রয়েছে।

বিতরে কয়েকটা জেরক্সের মেশিন দেখতে পাচ্ছি।

দোকানের ভিতরে কয়েকটি চেয়ার দেখতে পাচ্ছি।

রাস্তার পাশেও কয়েকজন লোক দাঁড়িয়ে আছে।

রাস্তার পাশে একটা ঘর দেখতে পাচ্ছি।

কয়েকটি গাসপালা দেখতে পাচ্ছি।

সাইনবোর্ডের মধ্যে অভিষেক লেখা রয়েছে।

এখানে ডুজন লোক দাঁড়িয়ে আচে।

সামনে কয়েকটি ইট ফেলানো রয়েছে।

ফুলের উপরে আরেকটি ল্যান্ডফোন দেখতে পাচ্ছি।

বোর্ডের মইধ্যে একটা চার্জার লাগানো রয়েছে।

আমাদের সামনে গ্লাসের দরজা লাগানো রয়েছে।

দরজার সামনে ছিঁড়ি দেখতে পাচ্ছি।

সামোনের রোডের উপরে একটা অটো দেখতে পাচ্ছি।

পেটের মইধ্যে বিরানি দেখতে পাচ্ছি।

এর পাশে তিনটি গাড়ি বন্ধ রয়েছে।

পিছনে একটা ওয়ান জিরো এইট দেখতে পাচ্ছি।